বাচ্চারা-আ খেলা করে এরকম দুই একটা খেলার আ জিনিস দেখা যাচ্ছে।

মাঝখানে একটা গরুর মতন গাছের এ আছে। তার সাথে রেলিং করা।

রাস্তার পাশে একটা পোল কার্রেন্টে -এর পোল রয়েছে একটা মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে পাশে একটা লাল বিল্ডিং রয়েছে।

আর তার উপর ওটা কাঠের চামচ রয়েছে । আর নিচের ট্রে তে অনেক কাঠের চামচ দেখা যাচ্ছে। আর পিঁয়াজ কুচানো দেখা যাছ--